এ আমাদের এহ মনে হয়েছে এই নদীর পাড়গুলোতে অন্তত

এ প্রচুর পরিমাণে mangrove রোপণ করা যায় তালে নদী বাঁধগুলো সঠিক

এ অবস্থানে থাকে এবং নদীর যে বড় বড় যে এ ঢেউ আসে যখন সে ঢেউগুলোকে এরা প্রতিরোধ করতে পারে এগুলোর এরা এগুলোকে

এ নোনাভাব আছে মানে salinity আছে সেই অঞ্চলেই

এই mangrove -গুলো ভাল করে বেড়ে ওঠে

আর যেখানে এটা নেই সেখানে একধরনের ঘাস আছে ভেটিভার ঘাস

যেটাও আ ভূমিক্ষয় রোধে খুব

hello, সোহিনী? তনুশ্রী বলছিলাম।

হ্যাঁ শুনতে পাচ্ছি, বল কেমন আছিস বল, কী খবর তোর?

হ্যাঁ রে আমি ভালো আছি একটু ব্যাস্ত, আসলে বুঝতেই তো পারছিস চাকরি, বাড়ি, সংসার সব সামলাতে সামলাতে হয়েই যায়, আর তুই বল

আরে আমারও সেই একই রকম অবস্থা চাকরি, বাড়ি আহ বাচ্চা আমার সাথে তো আরও একটা যোক~ যুক্ত আছে সেটা হচ্ছে আমার,

আর সব কিছু আহ ঠিক ভাবে সমান ভাবে আহ সমতলে রাখাটাই খুব আহ মা~ মানে চাপের ব্যাপার, ভীষণ শক্ত একটা আহ কাজ মনে হয় আমাদের কাছে, তাই না? তো,

আরে বলিস না বা আমিও বাড়িতে থাকি না আহ আমার আহ যিনি আমার স্বামীও বাড়িতে থাকেন না, দুজনেই তো চাকরিজীবী বুঝতেই পারছিস,

মায়ের কাছে আহ থাকে তো সেক্ষেত্রে মা মা বাবা দুজনেই যখন বাইরে থাকে আহ তো সেভাবে বাড়ির বাইরেও বেরোতে পারেনা, তো ভীষণ জেদ হয়ে যাচ্ছে মানে সবকিছু একটা আহ চা পেতে পেতে আহ মানে যেকোনো জিনিস হয়তো সে চাইছে, ঠিক আছে? সেটাকে যদি আমরা ঠিকভাবে না পূরণ করতে পারি কিংবা হয়তো ভুলে গেছি আনতে, তো সেক্ষেত্রে ভীষণ ভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে মানে কী বলতো, আহ একটা জেদী type এর হয়ে যাচ্ছে, জানিস তো,

এরম আহ মানে আজকালকার সব বাচ্চাই এরম হয়ে যাচ্ছে, আমি কালকেই বলছিলাম তুই তো জানিসই আমি বাচ্চাদের পড়াই।

আজকালকার বাচ্চাগুলো যেন একটু অন্য রকমেরই হয়ে গেছে, কারোর সাথে মিশবো না, কারোর সাথে কথা বলবো না

নেই, কী জানিস তো এখন যদি মা বাবা দুজনেই যদি চাকরি চা~ চাকরিজীবী হয়ে থাকে, তালে সেই সন্তানদের আহ মানে এই জিনিসগুলো না মানে আহ খুব মানে আহ কী বলবো ভীষণ শক্ত হয়ে দাঁড়ায় একটা রাস্তায়, যেমন ধর ও হয়তো আহ বিদ্যালয়ে যাচ্ছে আহ পড়াশোনাও করছে, সবই করছে হয়তো বিদ্যালয় থেকে আমাদের কাছে আহ তার সম্পর্কে ভালো, আহ feedback ও আসছে আহ কিন্তু সেক্ষেত্রেও আহ কী বলতো কোনো না কোনো জায়গাতে একটা আহ রাগী স্বভাবের হয়ে যাচ্ছে, জেদী স্বভাবের হয়ে যাচ্ছে, তো এটা হয়তো আমরা আমরা মনে করি হয়তো কিছুটা আমাদের নিজেদের দোষও যেহেতু আমার স্বামী যিনি তিনি আহ একজন সকরা~ সরকারি চাকরি আহ জীবী আমি যেমন একটা সামান্য, আহ private এ আহ বা চাকরিজীবী তো সেক্ষেত্রে,

আহ চাকরি আর বাড়ি বাচ্চা সবকিছু সামলে ওঠাটা না আমাদের কাছে ভীষণ আহ শক্ত একটা আহ চাক~ মানে শক্ত একটা চাক~ চাকরি বলে মনে হয়, তাই না? এখন এই,

সেক্ষেত্রে আমাকে একটুখানি তুই এটা যদি বলতে পারিস যে কী করা যায় বলতো আমার বাচ্চার জন্য, আমি কী করতে পারি বলতো? সময় তো আমার কাছে নেই,

একটু ব্যাস্ত রাখতে হবে, ও যেন নিজের পড়া নিয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত রাখা পড়াশুনো ছাড়াও ওকে অন্য বাইরে কাজে লাগা, যেরম ও যদি খেলা বা আহ পছন্দ করে খেলুক, বা আঁকতে ভালোবাসে তো আঁকার ইয়ে করুক, আসলে আর ব্যাপারটা হয়ে গেছে জানিস আজকালকার বাচ্চাগুনো একলা হয়ে গেছে,

বাচ্চাদের সঙ্গে কাওকে মিশতেও দেয়না আজকালকার মা বাবা, কেমন একটা হয়ে গেছে,

খেলতাম, মিশতাম, হ্যাঁ?

একদম, একদম আমরা আহ মানে সারাক্ষণ তো আমরা বাড়িতেই বাড়িতে থাকতামই না, তাই না? সত্যি, বাইরে খেলা ধোলা, মাঠে দৌড়ানো

মাঠে যেতেই চাইনা,

কোনো ভাবে কোনো খারাপ বদ অভ্যাস যদি আহ নিয়ে নেই তখন আমরা না ভীষণ ভাবে ভয় পেতে থাকি জানিস তো, যে একটা বাজের ভাষা বললো কিংবা কারণ কী তুই তো জানিসই আজকালকার দিনে বাচ্চাদের আহ মানে ভাষাটা, আহ শেখাতে হয়না, তারা কারোর থেকে শুনেও সেটাকে আহ বা অ্যা ও মানে দত্তক নিয়ে ফেলে, তো সেই জায়গা থেকে না আমাদের কাছে ভীষণ একটা, চিন্তার ব্যাপার হয়ে যায় যে বাচ্চাটাকে কী ওই বাচ্চাটার সাথে মিশতে দেওয়া ঠিক হবে, না হবে না, তাই না?

একদম একদম পড়াশুনাটাও কী করবো বল? দেখ ইংরাজি আহ medium এ ভর্তি তো করেছি কিন্তু সময় দিতে পা~পারিনা সে ক্ষেত্রে আমাকে একটা বাই~ বাইরের আহ বাড়ির আহ আহ যিনি আহ গৃহ, আহ বা শিক্ষিকা বলতে পারি আমরা গৃহ শিক্ষিকা কে আমরা,

একদম পড়তে চাইনা জানিস তো। আমি গেলে আমি যদি পড়াতে বসায় তখন সে ঠিকঠাক সব প্রশ্নের সঠিক উত্তর দেবে কিন্তু যেই গৃহ পরিচারিকা আসবেন তিনিই যখন পড়াবেন তখন কী করবে, তাকে একটা, প্রশ্নেরও উত্তর তো দেবেই না, ওপরন্ত তার কথার কোন উত্তর দেই না তো স্বাভাবিক ভাবেই তো গৃহ বা গৃহ শিক্ষিকা রেগে যাবেনই, তাই না?

বাচ্চারা আজকাল মা বাবাকে পাইনা, মা বাবাকে পাওয়ার জন্যই আলাদা আলাদা ভাবে ওরা চেষ্টাটা করে এটাই হয়ে,

কিন্তু কী করবো বল? কিছু কী করার,

এইসব তো আমাদের আহ রোজের একটা,

চলতেই থাকবে, এবার তুই বল তোর ভবিষ্যতের আহ কী পরিকল্পনা আছে, কোথায় চাকরি করছিস আর কীভাবে নিজের কে গোছা মানে গোছাচ্ছিস? নিজে কীভাবে আগে কী আগের পরিকল্পনা কী তোর?

জায়গা, আমরা মেয়েরা মিলে চাকরি করি, সব কটা মেয়ে মেয়ে, তো খুব ভাল লাগে রে। খুব সবাই মিলে মিশে কাজ করা, সবাই সাথে থাকা, গল্প করা, খাওয়া দাওয়া plus কাজ, তো আছেই আমাদের, খুব ভাল লাগে।

জায়গাটা ভালোই লাগছে নতুন, আর দেখা যাক আস্তে আস্তে কী হয়।

আমার চাকরিবাকরি তো খুবই ভালো চলছে, চার বছর, পাঁচ বছর হতে চলেছে আমি এই একই com~ company তে চাকরি করছি, তো যেখানে চাকরি করছি service India private limited আহ তো এরা আহ উম

আমরা বিক্রয়ও করছি আমাদের আহ অনেকরকমের আহ চাকরি মেলা হচ্ছে আহ যেখানে আমরা অনেক ধরণের অনেক আহ উম আহ মানে অনেক, প্রয়োজন মানে আহ অভাব মানে অনেকে সুযোগের অভাবে যারা চাকরি পাচ্ছে না তাদেরকে ডেকে আমরা চাকরি দিচ্ছি, ঠিক আছে?

আমরা বিভিন্ন রকমের আহ উম বা বা মেয়েদের যেটা আহ সাজপোশাক যেটাকে আমরা basic beautician বলে থাকি, ঠিক আছে? সৌন্দর্য পরিচর্যা বিষয়ের ওপরও আমরা অ্যাঁ, বা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এইধরনের প্রচুর অনেকরকমের কাজের সাথে আমরা শুধুমাত্র তাই নয় জানিস তো, যে শুধুমাত্র সৌন্দর্য কিংবা শুধুমাত্র যে আহ বিক্রয় এর ওপর আমরা কোনো কিছু প্রশিক্ষণ দিয়ে থাকছি তা কিন্তু নয়, এটা ছাড়াও আমরা কিন্তু সেলাই এ আহ সেলাই এও ও প্রশিক্ষণ দিয়ে থাকি, তারপর তোর আহ soft skin নিজেকে আরও বেশি করে নিজেকে আরও কীভাবে তুমি সাজাতে পারো, নিজে কথাবার্তা কে কথোপকথনে, কীভাবে তুমি পরিবর্তন আনতে পারো, কীভাবে তুমি একটা জায়গা, তুমি যখন কোনো সমাজে কোনো জায়গাতে তুমি যাচ্ছো, কোনো company তে যখন তুমি আহ প্রতিযোগিতা মূলক আহ প্রতিযোগিতার জন্য যাচ্ছো, তো সেখানে কীভাবে তুমি কথোপকথন করবে এই সংক্রান্ত আমরা প্রশিক্ষন দিয়ে থাকি। তো মোটামুটি সব মিলিয়ে একটা খুব আহ ভালো অভিজ্ঞতার সম্মখীন হয়েছি, তো ভালো লাগে কাজ করতে। আহ জানিস তো উম কাজের মধ্যে থাকলে কী বলতো আর তাছাড়া কাজের মধ্যে যদি আমরা থাকি না তাহলে ওই আহ বাইরের কোনো রকম আহ বাজে চিন্তা ভাবনা কিংবা একে অপরের প্রতি অশ্রদ্ধা আহ তো এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে আসে না, তাই না? চিন্তা,

পরিবর্তন হয় কিন্তু, তাই না বল? একটা কোনো সংস্থার সাথে যখন আমরা যুক্ত থাকি তো আমাদের চিন্তাভাবনারও অনেক পরিবর্তন হয়ে থাকে, তাই না? হ্যাঁ তোর নিজের কাজ নিয়ে ব্যাস্ত, এইযে কিছুজনকে দেখি গৃহবধূ হয়ে আছে,

সবার নামে পরো নিন্দা পরো চর্চা করেই যেরম সময় কাটিয়ে নেই,

আমার কাছে তো সময়ই নেই চব্বিশ ঘণ্টাটাও,

কীভাবে পারে লোকজনের সঙ্গে এরম পরো নিন্দা পরো চর্চা করতে বুঝিনা বাবা সত্যি বলছি তার থেকে আমার মনে হয় একটা চাকরিজীবী মেয়ে অনেক ভালো নিজের কাজ,

হ্যাঁ আর চাকরি করলে আরেকটা কী বলতো যে বাড়িতে কিন্তু আহ মানে আহ বাড়ির মানুষজন অন্তত বোঝে যে আহ মানে তোমার কী মানে তোমার জন্য আমাদের কী আহ একটা চাহিদা যে হ্যাঁ তুমি আসো বাড়িতে, এরকম একটা আহ মানে হ্যাঁ এই জিনিসটা কিন্তু ভীষণ আমাদের কাছে আহ মানে মনে হয় যে তোমার প্রয়োজনীয়তা আমাদের কাছে অনেকটা বেশি, তাই না? আর বাড়ির লোকের

আমরা চাকরি তে গেছি বলে আমাদের কত অভিজ্ঞতা, আমি বা তুই বল আমরা একলা বেরিয়ে যেতে পারবো,

সঙ্গে সমক্ষণ হতে পারবো, আর সেখানে তুই দেখবি না তুই গৃহ বধূ গুলোদের দেখবি মানে কিছু একটা হলেই এত মানে চিন্তা শুরু করে দেই, কিছু বুঝতেই পারে না, বর ছাড়া,

হ্যাঁ একদম, আমাকে যেখানে বলবে মানে পৃথিবীর যে প্রান্তেই বলুক না কেন, আমি কিন্তু খুব খুশি খুশি আহ জিনিসটাকে কিন্তু আমি আহ উম মানে আহ্বান জানায় জানিস তো, মনে হয় যেন হ্যাঁ নিজের জীবনটাকে নিজের মত করে হয়তো আমি বাঁচতে শিখেছি হয়তো আমার এই চাকরিটা টার জন্যে, তাই না? নিজের

ভাবি ছোট ছিলাম তখন কত বোকা ছিলাম ভয় পেতাম এই গোলির থেকে ওই গোলি যেতে ভয় পেতাম, অন্ধকার হলে তো আমি আর গোলিতে ঢুকছিই না, আর এখন, এখন আর tension ই নেই, এখন কোনো চিন্তাই করি না কোথায় যেতে, এই তো আমরা বন্ধুরা মিলে তুই ছিলিস না, একটু ব্যাস্ত ছিলিস আমরা দার্জিলিং ঘুরে আসলাম,

আরে শোন না, আমি অনেক পাহাড় গেছি, ঠিক আছে, আমি পদ অভিযান করতে খুব ভালোবাসি তো আমি অ্যাঁ পদ অভিযানে যাই, বারবারই যেমন অনেকরকম পাহাড়ের সাথে যেমন কেদারনাথে গেছিলাম, বালিপাস আহ বলে একটা জায়গাতে পদ অভিযানে গেছিলাম, তো সেই জাই আহ আ মানে আমি এগুলো ভীষণ কিন্তু জানিস তো বাড়ির পাশে দার্জিলিং ঘোরা হয়নি, এটা যে বড়ো আফসোসই

খুব ভাল লাগলো আমার কিছুদিনের জন্য আমরা তো আর বেশি ছুটি পাই না, তিন দিনের জন্যই সব বন্ধুরা মিলে গেছিলাম,

সত্যি রে ভীষ~ ভীষণ ইচ্ছা আছে মানে একটা অতৃপ্ত বাসনা বলতে পারিস ভিতর মানে ইচ্ছা মানে এতটাই ইচ্ছা আছে, আমি না সিকিম ঘুরে এসছি কিন্তু দার্জিলিং এ যাওয়ার সৌভাগ্য আমার হয়নি মানে হয়তো মানে ভবিষ্যতে হয়তো হয়েও যাবে তো, দার্জিলিং এ একটা প্রত্যন্ত গ্রামে গেছিলাম, জানিস?

একটা প্রত্যন্ত গ্রামে গেছিলাম আমি। ও তাই নাকি? কেমন ছিল ওটা? ওটা ভীষণ সুন্দর একটা জায়গা যেখানে কমলালেবুর বাগান আছে আহ তারপরে তোর আহ পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম যেখানে কাঠের বাড়ি আছে আহ তোর ছোট ছোট কাঠের বাড়ি, আর তোর আহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা আহ কিন্তু হ্যাঁ,

খুব সুন্দর লাগে আর সবথেকে বড়ো কথা কী জানিস তো ওখানকার আহ মানুষের মধ্যে না কোনো আত্ম অহংকারটা নেই,

সাথে কথা বলছে সেরকম আপ্যায়ন,

ওদের আপ্যায়নতার কোনো তুলনাই হয় না।

আর আমার এত সুন্দর লাগলো even আহ তোর বাগানে যে ফুল গুনো হয়ে আছে তুই ভাব নালার কাছে গোলাপ ফুল কী সুন্দর সুন্দর গোলাপ ফুল, আর বাড়ি গুনো এত সুন্দর, মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই আর অসবোই আর পরিচর্যাও খুব সুন্দর করে কিন্তু ওরা, তাই না? ওরা কিন্তু এত সুন্দর পরিচর্যা করে আহ তোর আহ দেখেও খুব ভালো লাগে আসলে, তাই না?

এত সময় এরা এত কাজের মধ্যে নিজেদের সব কাজ নিজেরা নিজে হাতে করে সেখানে কিন্তু কোনো রকম পরিচারিকা নেই কিন্তু, আমাদের যেমন শহরে

ওখানে কিন্তু কোনোরকম কোনো পরিচারিকা নেই, ওখানে সব কাজ নিজেদের বাড়ির লোকেরাই করছে, সবাই মিলে এক সাথে কাজ করছে, এক সাথে রান্না করে পরিবেশন করা তো সবটুকু যতটুকু পারো ওর পরেও, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ভীষন ভাবে এরা খেয়াল রেখেছে গো, আর সব থেকে বড়ো কথা কী জানিস তো, আর গাছের পরিচর্যা এত সুন্দভাবে এত যত্নসহকারে করে যেন নিজের সন্তান সমতুল্য। একদম ঠিক বলেছিস, সত্যি এত সুন্দর লাগছিল এত গাছপালা এত ফুল দেখলাম আমি তো মনে হয় আর্ধেক ফুলের নামও জানি না, এত সুন্দর সুন্দর মানে বুঝতে পারছিলাম না আসল না নকল, মানে আমি পাশে গিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি এটা কী আদেও আসল? এত সুন্দর মানে আমি তো এখানে কল্পনাই করতে পারি না আমাদের বাড়িতে এত যত্ন নিই তাও এত সুন্দর গোলাপ হয়না রে,